আমি কি বলছি শোনো

বলছি যে আমার চল্লিশ পর্যন্ত আছে তো হম এক চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ আর তার পাঠিয়ে দাও আর তেতাল্লিশ টা আসাদুল কে দাও আর চুয়াল্লিশটাকে কালকে সকালবেলা পর্যন্ত মানে কালকে দুপুরবেলা থেকে যতটা তুমি পারবে করবে

মানে তোমাকে আমি একচল্লিশ বিয়াল্লিশ দেব তাই তো হ্যাঁ একচল্লিশ বিয়াল্লিশ আমাকে দেবে তেতাল্লিশটা আজকেই আসাদুল কে দেবে ওকে তো তেতাল্লিশ চুয়াল্লিশ দুটো দেব ওকে অনেক কথা বলে রাত্রে ও বুঝলে ঠিকাছে ঠিক আছে না বলছি আজকে একটা দাও কালকে একটা দেবে

রে রেখে দেব তারপর আহ টা যাবো ওকে ID দুটো দিয়ে ওর দুইটা ID আমি login করে দেব এবং chrome তাকে দুটো করবো ঠিক আছে

কি বলে আমি আমি যাবোনা ঠিক আছে আমি তোমার কল টা complete করে একেবারে হয়ে যাবে

এই বসলাম তোমার call complete হল তারপরে একটা বাকি থাকলে তুমি রাত্রিবেলা কারোর সঙ্গে করে নেবে উম উম আরেকটা বাকি থেকে যাবে helo আহ হম hello বলছি যে যদি একটা বাকি থাকে এখন করবে যদি হম একটা বাকি থাকবে hello hello call টা hold এ পরে গিয়ে ছিল hello

hold এ পরে গিয়েছিলো কিছু শুনতে পারছো হম আমার তো পনেরো পনেরো করে চারটা চারটা হবে না তো এখন সাড়ে দস্তার মধ্যে তো হয়ে যাবে এটা হয়ে গেলে তুমি আমারটা লিখে দেবে ঠিক আছে হম তুমি আমাকে যে আমার সাথে যদি তিনটা হয় তিনটা হবে আর যদি হারটা হয় তাহলে চারটা হবে আমার এখন তোমার সাথে কথা বলতে login টা করে নি ঠিক আছে উম হ্যাঁ তুমি আমার সাথে কথা বলতে বলতে login টা করে নাও কি বলো তো এখন মানে রাত হয়নি তখনরাত হয়ে গেলে মুস্কিলে পরে যাবো এখন হম একটু কষ্ট করে নি আমার আমাকে তাহলে ধরতে হবে বাইশ উনচল্লিশ এখন থেকে ধরতে হবে আবার তো আমি manage করছি একটা বাকি তো কেন উন চল্লিশ হবে চল্লিশটা ID তো

আমার কোনো যায় আসেনা আমি

ঊনচল্লিশটা তুমি করো ঊনচল্লিশটা তুমি কর এখন login হম হয়ে গেছে আহ login

আর আমার নেট টা ও লাগবে না কারন আমার এখানে প্রিয় আর নেট চলবেনা তোমার নেট আর লাগবে না আমি তোমাকে call করব আমার নেট লাগবে হয়ে যাবে আমার নেট আছে তুমি শোনো না তুমি আমার টা লিখে ও নাও না এখন উম সেগুলোতে তো

তোমার টা আমি লিখেই নিচ্ছি তাহলে হ্যাঁ এই দেখ তোমার এই দুটো নাম্বার আর দিদির তিরিশটা দুবার আমার দুবার ওর দুবার তাই তো তাই তো এটা কি বাইশ থেকে start আহ হয়ে গেল আমার দুটো নাম্বার যদি এই নাম্বারে হয় মনে হবে

বলতে কতক্ষন যাবে nine -zero -five -one

four -five -double nine -three -zero

nine -zero -five -one-four -five -double nine -three -zero তাই তো হ্যাঁ আর তোমার টা বলবো না আমারটা আমার জানি মুখস্ত আছে hello খিদা পায়নি তোমাকে hello helo hello

শুনতে পাচ্ছ আহ শুনতে পাচ্ছ

star করে রেখে দেবে ঠিক আছে

team size আগুন আচ্ছা ঠিক আছে আমি পাঠাবো এ কত হল আল্লাহ নয়টা উনিশ হয়ে গেল

হম ঠিক করে একবার check করো নয়টা উনিশ হয়ে গেল হম check করো কত হয়েছে হম আর দুই বাকি আছে দুই তাই তো

হয়ে যাবে বুঝলে hello আমি তাই জন্য তো বলছি যদি দশটা দশ বা পনেরো হয় আমি তাহলে নিচে চে যেতে পারবো মা রাত্রিবেলা আমাকে ডাকবে বুঝতে পেরেছো হম সেই কখন থেকে আছি সাতটা থেকে হম

রাত্রে রুটি ও খাওয়া কি বলো

কাজ ও করছি আর খাচ্ছি

শুনে যদি একটা কে দেয় এরকম কি বলো কালকে যখন time পাবো দেখে নেব

ঐতো তবুও কালকে হয়ে যাবে কালকে আর time পাবনী সকাল থেকেই ID হম হম আছে ও ভাই এসেছে না আছে উম

হ্যাঁ যে ঐতো মানে ওই বাড়ি পুজোর বাড়ি থেকে হম জামা গুলো দিতে আসবে আজকে না কালকে বলছি ও বাড়ি আছে নাকি ওই টাটাই আছে কি বলছে ঘরে আছে আমি কিছু বুঝতে পারছিনা আমার সাথে থা হয়নি তো বুঝলে হম আমি কিন্তু এর plan করে রেখেছি কালকে করব hello হম তোমাকেও হ্যাঁ না মানে massage করার স মানে SMS করে তোমাকে ও বলে দেব ঠিক আছে আমি ও ওটা করে নেব বেশি না দু তিনটা ID তে ওটা করে নেব আর শোনো না কিছুক্ষন পরে ফোন করছি নাহয় তুমি আমাকে করো

bye bye টাটা হ্যাঁ bye bye